তাহলে ঠিক আছে ওটাই করছি, ওটাই করছি তাহলে। হুম ওটা করার পরে ভিজিয়ে রেখে তারপর ওটাতে জল দিয়ে একটু ছিটিয়ে একটু ছি~ ছিটিয়ে ইটিয়ে সবকিছু করার পরে আহ মোটা হয়ে যাবে। হ্যাঁ মোটা হবার পরে তারপরে আমি জল দিয়ে বা compost দিয়ে একটু নড়িয়ে দিবো ভালো করে, তারপরে ঐযে বীজগুলো এনেছি

আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা এইটা তো হয়ে গেলো এইটা, এইবার আমাকে একটা কথা বলেন কি আমার যে বাড়ি আছে কৃষ্ণনগর থেকে আবার ঐখান থেকে কুড়িগ্রাম থেকে ভিতরে আমার একটা plot আছে, ঠিক আছে? তবে ভাবছি ঐখানে আমি আহ ধান করার। আর

তাহলে বলুন তো একটু কিভাবে কি করতে হবে ধানের কি করে চাষ করবো আমি? আচ্ছা না প্রথমবার করছি তো একটু হয়ে যায়।

হুম বুঝতে পেরেছি।

হুম বুঝতে পেরেছি।

বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।

বাহ খুব ভালো তো।

হুম হুম হুম হুম হুম বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।

হুম হুম হুম হুম হুম আর?

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর কতদিন পরে আবার জল মল দিতে হবে?

হুম হুম হুম হুম হুম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি খুবই ভালো খুবই ভালো। না ব্যাপারটা ছিলো কি জমিন ওইখানে পরেই ছিলো, আর লোকরা ছিলো। তাহলে আমি ভাবছিলাম কি যদি আহ ওটাই করে নেই চাষ করে নেই একটু। তো চাষ করছি একটু ভালোভাবেই চাষ করে নেই, নাহলে ওখানকার লোক বলছিল কি দাও আমাকে দাও আমি চাষ করে দিচ্ছি এরকম ব্যাপার। আমি বলছি না! আগে আমাকে কথা বলতে দাও। কিরকম আছে না আছে, যদি আমি করতে পারি কেনো আমি করবোনা?

হুম আচ্ছা হুম হুম হুম হুম হুম বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি thank you দাদা thank you শুভা দাদা ভালো করে বুঝতে পেরেছি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এবার দেখা যাক যদি ভালো করে হয় দাদা আপনার বাড়িতে আমি সবজি নিয়ে আসবো। যে সবজি গুলো লাগিয়েছি, সে সবজি নিয়ে আসবো। আহ লাগবে কুমড়ো ভর্তাঅসুবিধা হলেতো আপনি তো আছেন ই। আপনি আমাকে help করতে পারবেন। আমি ভালো করে একদম পাক করে নিয়ে আসবো এইটা। আর চিন্তা করোনা যদি ভালো করে হয়, তাহলে একদম তোমার বাড়িতে তোমাকে কিনতে হবেনা। আহ বুঝতে পেরেছো? একদম ভালো করে করবো এটা। কেননা জায়গা আছে আর time আছে, তাহলে কেনো করবো না বলুন তো? ব্যাপার এইটাইতো জায়গা time দুটোই আছে আমার কাছে, লাইতে ঠিক আছে দাদা, রাখছি? ঠিক আছে ভালো থেকো। Hello?

Hello রাফিক, কি অবস্থা?

এইতো ভাই ভালো, class চলতেছে অনেক pressure আপনার কেমন যায়? এইতো আছে আলহামদুলিল্লাহ মানে চলতেছে আর কি বলে আর নিত্যনতুন class চলতেছে মানে আছে দুজন তো এমন মানে। ইয়েতে মানে কি বলে routine টা এত বাজে যে একজন একজনকে দেখতেই পায় না নাকি। হ্যাঁ ভাই আর খুব pressure তো মানে class শেষ হওয়ার পর পড়ালেখা থাকে আর extra কিছু করা যায় না। হ্যাঁ আমাদের তো routine টা এত বাজে রবিবারে মনে হয় সুয়া দশটা থেকে সুয়া পাঁচটা থাকা লাগে সোমবারে থাকা লাগে সাড়ে আটটা থেকে সাড়ে তিনটা

এরপর আহ বুধবার আর বৃহস্পতিবার যদিও ওইটা বারোটা বারোটা দেড়টাই এরকম শেষ হয়ে যায়, ওই বুধবারের বৃহস্পতিবারে কি হালকা আরামের আছে। আমাদের রবিবারটা আরামের ভাই কারণ রবিবারে সাড়ে আটটায় শুরু হয় আমাদের রবিবারে একটু আরামের রবিবার মাত্র দুইটা class সাড়ে আটটায় শুরু হয় বারোটার মধ্যে শেষ হয়ে যায় বাকি সব দিনই চারটা করে class

বুধবারে class নাই যদিও কালকে আছে কারণ ওই যে দুইটা class miss হয়েছে ওইগুলা extra class নেওয়া হবে কালকে economics এর ওইগুলা কি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

এক কাজ করি এই mathematical course টা একদিন offline এ নে আমাদের রবিবারে একটা class ছিল তখন আগের routine এ

ওই রবিবারে একটা class online নিয়ে নিই আর এই mathematical course টা সোমবার বুধবার বা বৃহস্পতিবা দিয়ে দিই কিন্তু পরে chairman তো ওইটা রাজি হইল না আর সব offline class সরায়া সবগুলা সব online class সরায়া offline এ এনে ফেলসে এখন এই করে আর কি আমাদের বারোটা বাজিয়ে দিল। তিন দিন তো সপ্তাহে বন্ধ আছে। হ্যাঁ তিন দিন আরামে কিন্তু রবিবারে আর সোমবারে কি একটু বেশি pressure পড়ে যায় সারাদিন বাসায় তো থাকা লাগে। এটা ঠিক একদম তাওতো ভাই আপনার বাসা কাছে যাদের বাসা দূরে তারা তো হ্যাঁ এখন সোয়া পাঁচটায় class করে ওরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে মণে হয় সাত টা মত বেজে যাবে ওদের জন্য আরকি একটু কষ্ট এটাই ঝামেলা আর কি এর জন্যই আর কি বেশির ভাগ মানুষ

জি ভাই একদম versity campus এর কাছে।

Tuition এ ছেড়ে দিসি ভাই এইযে একটু পড়ালেখার একটু pressure এইবার একটু result ভালো করতে হবে।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

এইতো আমাদের তো এ কদিন একটু মানে প্যারা যাচ্ছে কারণ তোমার মাত্রই শুরু হয়েছে যদিও আমাদের term paper এর date দিয়ে দিসে এখন হ্যাঁ February এর মধ্যে ও আমাদের আগের সপ্তাহে ছিল দুইটা কিন্তু আমার সিলেট যাওয়া লাগছে দেখে আর আমি পারি নাই তো ওই দুইটা মধ্যে একটা মনে হয় পরের সপ্তাহে আবার retake নিতে পারব মানে এটা কি আবার দিতে পারব sir বললো।

যাক ভালো একটা ইয়ে দিতে পারলাম যদি আরেকটা course এর যেইটা miss করসি ওইটার marks অত matter করে না কারণ পুরাই faculty mood এর ওপর depend করে আচ্ছা ভাই faculty কি বেশি strict আগের semester এ মনে হয় এই same faculty পরছিল এখন এই faculty course এ মানে in-course এ আমার marks পঞ্চাশ এর মধ্যে কত ছিলো foury-nine ছিলো। হ্যাঁ আমার খালি এক mark গেছিল।

এরপরে গিয়ে তো final এ অনেক ভালো গেছে কিন্তু যেমনে বললাম পুরা mood এর ওপর depend করে faculty র আর last এ গিয়ে আমার কে three point five দিছে যদিও আমার four টা পুরাই আসার কথা ছিল।

ওইতো এই course এর আমি class test নিয়ে অত চিন্তা নাই কারণ যাই হোক ওইটা পুরা ম্যাম এর mood এর ওপর depend করে। ওইটাই ঝামেলা আর কি এমন কোন faculty পাইছো এখনো? আমরা পাইছি একজন ছিল ওই যে presentation এর উনি আবার class এ behave করতো খুব ভালো class এ friendly ছিল কিন্তু পরীক্ষার খাতায় mark দিত না ভাই একদমই দিত না। এগুলা একটু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 আমাদের তো এই এক বছর বাকি দুইটা semester

আপনি মাত্র fourth year এ উঠছেন হ্যাঁ মাত্র fourth year এ উঠলাম। আর আমি second semester এ উঠলাম আর ছয় মাস পরে এ second year এ উঠবো। তোমাদের ওই ইয়ে করোনার জন্য পিছায় গেছ না? জি ভাই আমরা ছয় মাস পিছিয়ে গেছি নাইলে আমরা এখন এ থাকতাম। বুঝছি কিন্তু কি আর করা সবাই তো এরকম একটু একটু পিছিয়ে গেছে আমাদের আর কি একটু লাভ হইছে সাথে সাথে online এ নিয়ে নিয়েছে এরপরে পরীক্ষা online এ নিয়ে নিয়েছে তো আমাদের loss হইল না।

হ্যাঁ এখন শুধু ঝামেলা হয়েছে যে online এ তো class মানুষ তেমন বোঝেনা তো আমার online এ কি result অত ভালো হয়নি কিন্তু offline এ আসার পর আমার result গুলো ভালো গেছে।

Online system এর সাথে তো আমরা অত পরিচিত না teacher রাও ওরকম পড়াইতে পারে না online এ হ্যাঁ teacher রাও online এ পড়াইতে পারে না আর ওরা পরীক্ষায় কি চায় ওইটা ঠিক বোঝা কষ্ট হয়ে যায় online এ

হ্যাঁ ঢাকা versity এই এক ঝামেলা হয়েছিল কারণ ওদের online এ চাইছিল কিনতু online এ তো বেশিরভাগ মানুষই ইয়ে কি বলে ওই তোমার মানে কি মানে lower class আর কি lower class ওদের আর কি ইয়ে। মানে একটু সবার smartphone internet access নাই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটায় তোমার smartphone নাই laptop নাই তো ঢাকা versity চাইছিলো সবাইকে একটা laptop যাইহোক ইয়ে করুক মানে সবার জন্য available করুক কিন্তু এতজন মানুষ কে তো দেওয়া একটু কষ্ট হয়ে যেত পিছাই গেছিলো আর কি ওরা আর ওদের এগুলা সব available করতে করতে ওই করোনা একটা চলে গেলো তো ওরা পিছাই গেছে পুরা এক বছর পিছাইছে। আর দিয়েও তো পারবেনা ভাই কারণ যে পরিমান corruption হবে এই laptop দিয়ে হয়তো দেখবেন কেউ পাবে কেউ পাবে না মানে জ্বালা ওইটাই টাকা তো মেরে দেবে কি আর করার এটাই তো বাংলাদেশ

এখন ভর্তি হওয়ার তো মোটামুটি ভালই গল্প আছে আমি আসছিলাম সিলেট থেকে এই এর জন্য coaching করতে এখন ওইখানে গিয়ে কি এর নাম শুনলাম তো চিন্তা করলাম পরীক্ষা মোটামুটি similar ই তো এর সাথে ও দিয়ে দি আর সাথে আর একটা ছিল হচ্ছে এই তোমার ঢাকা ওইটা আর কি

কিন্তু আমি তো english medium এর আর question আসে তো bengali medium এর তো science এর গুলা তেমন পারেনি ভালো করে ওইটা আর কি ঝামেলা হয়েছে আর আমার পরীক্ষার দিন ভালো একটা ইয়ে কাহিনী আছে ওইটা হচ্ছে যে আমি পরীক্ষাই যাওয়ার সময় আমি মানে তেমন মানে প্রথম পরীক্ষা ছিল তো, তো তেমন plan ট্যান করে যায়নি এখন বের হয়ে গেছি wallet ছাড়া আর রিক্সায় উঠে একদম নেমে গেছি আর ওইখানে গিয়ে যখন বুঝছি আমি যে wallet আনি নাই তখন গিয়ে চিন্তা করলাম মানে আমার বোন আসার কথা ছিল বোনের সাথে যাইতেছিলাম বললাম যে রিক্সা

Seat পড়ছিল ওই ইয়ে ঢাকা versity র কার্জন কার্জন hall নাকি মনে হয় কার্জন hall এ

ওতে না না ঐখানে না ওইটা হচ্ছে D unit এর টা ছিল D unit এর যে building টা ওইখানে পড়ছিল ওইটার একদম উপরের তলায় তো ওইখানে আমি তো wallet ছাড়া বের হয়ে গেছি আর আমি এখানে বোনের জন্য দাঁড়ায় ছিলাম রিক্সাওয়ালাকে বললাম যে দাড়াও যে আমার বোন আসছে তখন টাকা দেবে নি এইটা শুনে একটা ইয়ে মানে আরেকজন শিক্ষা মানে পরীক্ষার্থীর বাবা মানে ওঠে বলছে যে হ্যাঁ বাবা উঠে বলছে যে এক কাজ করে আমি টাকা দিয়ে দিই তুমি গিয়ে মানে শান্তিমনে গিয়ে exam টা দাও পরীক্ষাটা দাও ঠিক করে। তো এখন এমনই situation এ ছিলাম যে আমি নাও করতে পারিনি তো বললাম আচ্ছা ঠিক আছে যে আমি এই টাকা দিয়ে দিয়ে দিই পরে দেখা যাবে না এখন পরীক্ষা hall এ ঢোকার আগে বোনের সাথে দেখা করলাম এখন পরীক্ষা hall এ ঢুকবো আমার admission card তাদ সব বোনের সাথে ছিল ঢুকবো তখন দেখি যে আমি কলম আনি নাই এখন প্রথম পরীক্ষা তো তেমন মানে ঠিকঠাক ঠিক plan ও করতে পারি নাই তো কি আর করব আরেকজন ইয়া আর কি আরেকটা পরীক্ষার্থীর বাবা এসে বলল যে আচ্ছা আমার কাছে extra কলম আছে এটা নিয়ে নাও এখন ওই কলম দিয়ে পরীক্ষা দিলাম তো পুরোটাই আর কি একটা rush এর ওপরে গেছে exam টা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

ওদের মধ্যে মনে হয় বিষ জনের মতো drop out করছে মানে ওরা আর কি ঢোকার পরে ভাপারতেছিনা ইয়ে করতেছে না তো ইয়ে মানে পরীক্ষা যারা control করে ওরা চিন্তা করল টালে তো মানে question গোলা আরেকটু কঠিন করতে হবে তো আমরা যেই level এ ready হয়ে গেছিলাম এর থেকে অনেক কঠিন question আসছে আর এই যে আর কি আমাদের জন্য ঝামেলা হয়ে গেছে কারণ আমি তো ওই level question এর জন্য ready ছিলাম না আমি যেগুলা question পড়ে গেছি তার মধ্যে কোনটাই common পড়ে নাই তো গিয়ে আমার পরীক্ষাটা আর কি হালকা বাজে হয়ে গেল। ওই এর জন্য তে হলো না এটা যদিও মোটামুটি ভালোই গেছে সোজাই ছিল ওই ঝামেলা হয়েছিল কি interview টা হালকা বাজে গেছিল ওই জন্য আর কি sit মনে হয় মোটামুটি পিছিয়ে গেছে। কি জিজ্ঞেস করছিল আপনাকে viva তে। আমাকে viva এতে তো আরেক ঝামেলা viva এতে তো এমনি জিজ্ঞেস করে যে মানে আমাকে জানতে চায় আর কি এখন আমি তো এটার জন্য ready হয়ে গেলাম আমি ওইখানে ঢুকার পর আমাকে maths এর question করতেছে। এখন আমি তো মনে করে নাই যে viva তে আমার maths এর কোন question এর উত্তর দেওয়া লাগবে তো আমি বললাম যে আমি এগুলো তো পড়ে আসি নাই তো তখন ওরা উঠে বলল যে তুমি কিসের জন্য ready হইলা কি পড়লা। তো বললাম যে আমি তো ready হইলাম যে আমাকে নিয়ে কোন question থাকলে আমি confidently উত্তর দিতে পারি নাকি এগুলা নিয়ে এগুলো নিয়ে আপনি question করবেন বলোনা আমরা তো এগুলো maths নিয়ে question করতে চাই তো ওই টা আর কি হালকা বাজে গেল কিন্তু আলহামদুলিল্লাহ বিউপিতে হয়ে গেছে।

না ঢোকার পথে আমার interesting কিছু হয় নাই ওই তো senior দের সাথে হালকা আর কি interaction ওদের সামনে একটু নাচলাম গাইলাম ইয়ে করলাম ওইটাই কবিতা বললাম কবিতা বলাইলো এগুলোই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 জি ভাই করনা হওয়ার পর তো online কতদিন class করার পর online class আসছে ভাই। আমরা মনে হয় তিন মাস class করছি আর এরপরে গিয়ে আমাদের online হয়ে গেছে এই তিন মাস মোটামুটি ভালই গেছে সাথে দেখা হইল কথা হইলো senior দের সাথে কথা হলো চিনতে পারলাম

তিন মাসের আর কতদিন পর তিন মাসের মনে হয় ওই পুরো বছর গেছে এক বছর দুই মোট দুই বছর দুই বছর মতন। এর দুই বছর না ভাই

তাহলে তো আপনার versity life এর half এ চলে গেছে online এ covid এ হ্যাঁ পুরা half ই online এই চলে গেছে বুঝছি ভায়া। কি আর করার এরকম ই তো দিন আমারও ইচ্ছা ছিল যে কোনো ভালো position এ পরার পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়ে তারপর viva দিলাম viva ও ঠিক ছিল কিন্তু প্রথমে ওই serial তা একটু পিছনে ছিল trust করতে পারো পরে কথা বলে ভর্তি হয়ে গেলাম senior দেড় সাথে senior রাও খুব ভালো। তাহলে তো ভালো দিনকাল কাটতেছে নাকি?

আমি এখন আমার একটি পুরী ঘোরার অভিজ্ঞতা বলতে চলেছি। আমি ছোটবেলা থেকেই পুরী অনেক অনেক বার গেছি। পুরীতে আমি মানে বলতে গেলে অলিগলি সব চিনি। ছোটবেলা থেকে বছরে কিছু না হোক এক দুই তিন চার বার তো হয়েই যেত, গরমকালে ছুটি শীতকালে ছুটি পূজোর ছুটি একবার না একবার পুরী যাওয়াই হয় আর কী। পুরীটা এত ভালো লাগে আমাদের সবার মানে গেলে কিভাবে যে সময় কেটে যায় মানে বোঝাই যায় না। আরো আমার বাবা যেহেতু rail এ চাকরি করেন বলে আহ আমাদের ticket এর ভাড়াও লাগত না। তো তার জন্য আর কী আমাদের যাওয়াও খুব আর কী খুবই হত আর কী ঘুরতে। আর পুরীতেই তো আমাদের সবারই প্রিয় জায়গা তার জন্য পুরীটা মানে অনেকবারই যাওয়া হয়েছে আর কী বলা যেতে পারে। আহ পুরীতে গিয়ে আমার এখনো মনে আছে মানে যেদিনকে পুরী যাওয়া হবে সেদিনকে হচ্ছে সকাল থেকে তো আমাদের সবকিছু জামাকাপড় গোছানো হতো । জামা কাপড় গোছানোর পর হচ্ছে আমি আমার জিনিসপত্র আর sun মানে চোখের চশমা কালো চশমা আর গায়ে মাখার আহ cream রোদ্দুরে যাতে না পুড়ে যাই সেটা নিতেই হবে আর কী। মানে ওটা তো মানে অবশ্য করে মানে bag এ কিছু ঢোকাই না ঢোকাই ওইটা আর একটি ছাতা টুপি এইটা ঢোকাতেই হবে। যা বাবা যা কালো হয়ে যায় ওইখানে ঘুরতে গিয়ে নোনা জল আরে কিছু আপনি দেখেছেন এটা মানে আহ শুধু ওই ওগুলো মাখলেই কিছু হয় না তা কিন্তু বলা ভুল। একটা নোনা জলের মনে হয় হাওয়াতেও কিছুটা কালো হয়ে যায় ওখানে গেলে নোনা হাওয়াতে। তারপরে তো চেনাই যায় না ঘুরে এলে তো